anti-clockwise এটার মানে হল like this এই কোনটা হবে হচ্ছে positive আর clockwise clock clockwise clockwise মানে হলো এইভাবে এই কোণটা হবে কিন্তু negative তাহলে দেখো তো আমাদের এই যে যেরেখা টা তুমি পঞ্চাশ degree কোণ কথাটার মানে কোন কোণটা খেয়াল করো minus fifty degree মানে বোঝাবে, যে আমরা যে কোণটা চিন্তা করেছি কোণটা হলো এইযে clockwise কোণ clockwise কোণ মানে হল এই কোণটা বের হয়েছে এই যে এই কোণটা এইটা বুঝতে পারছ? clockwise কোণ বের হয়েছে OK? clockwise কোণ বের হয়েছে। তাহলে clockwise যদি কোণ বের হয় এই কোণটা যদি আমাদের minus fifty degree হয় তাহলে বলতো এই theta two এর মান টা কত হবে theta two তাহলে theta two এর মানটা তুমি পাবা হচ্ছে just একশ আশি থেকে এই কোণ টা বিয়োগ দিয়ে দিতে হবে তো এই কোণটা বিয়োগ মানে fifty point one nine degree তার মানে ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি যে এই কোণ plus এই কোণ হচ্ছে একশ আশি degree

একশ আশি degree minus fifty point one nine so আমাদের এই answer হচ্ছে একশত ঊনচল্লিশ দশমিক আট এক এখন একশ ঊনচল্লিশ দশমিক আট এক এইটা হলো x অক্ষের ধনাত্মক দিকের কোণ । কথাটা বুঝতে পারছ? এই কোণটা হচ্ছে যে এইটা এই কোণটা যে রেখাটা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ তৈরী করেছে সেটা হচ্ছে আমাদের একশ ঊনত্রিশ degree কিন্তু আমি বলেছিলাম x অক্ষের ঋনাত্মক দিকে। তো ঋনাত্মক দিকের কোণ তো আমাদের প্রথমে বের হয়ে গেছে মানে এই কোণটা বের করতে হবে তাহলে আমাদের এই question টার যে answer সেটা হলো fifty point one nine degree বুঝতে পারছ? তাহলে আশাকরি যে ঢাল নিয়ে এই confusion টা তোমার হয়তোবা আগামী দিনগুলোতে আর থাকবে না তাহলে কোনটা x অক্ষের ধনাত্মক দিক কোনটা x অক্ষের ঋনাত্মক দিক এই ব্যাপারটা বুঝতে হবে so যে একশ উনত্রিশ degree তোমাদের যাদের মান আসছে, আহ আমরা তারা কিন্তু যেকোণটা পেয়েছো মাথায় রাখতে হবে যে এই কোণটা হলো x অক্ষের ধনাত্মক দিকে anti clockwise কথাটা খেয়াল করো x অক্ষের ধনাত্মক দিকে anti clockwise যে কোণ সেই কোণের মান টা আসছে এখানে, আচ্ছা OK তাহলে আমরা মোটামুটি ঢালের basic concept পেয়ে গেছি তো আমাদের concept টা ছিল যে differentiation এর তাৎপর্য কি? তাৎপর্য এই তাৎপর্যে যাওয়ার আগে আরও একটা ছোট্ট topic ছোট্ট একটা জিনিস আমি দু মিনিট সময়ের মধ্যে তোমাকে দেখিয়ে দিতে চাই একটু খেয়াল করো দুইটা শব্দ আছে একটা শব্দকে বলা হয় ছেদক এবং একটা শব্দকে বলা হয় স্পর্শক। তো ছেদক আর স্পর্শক এক কথায় বলতে গেলে কি বলবা যে ছেদক মানে যা দুই বা বেশি বিন্দুতে ছেদ করে।

supose আমি একটা রেখা আঁকলাম অর্থাৎ বক্ররেখা আছে বক্ররেখা টা দেখতে হচ্ছে আমাদের এরকম। এই একটা বক্ররেখা মনে করো clear? আচ্ছা এই বক্ররেখায় আমি যদি একটা দাগ দিই ধরো আমি দাগ টা দিলাম হচ্ছে এই যে এরকম তাহলে খেয়াল করতো এই যে যে দাগটা দেওয়া হল এই দাগটা কয়টা বিন্দু দিয়ে গেল? দেখো এখানে একটা বিন্দু দিয়ে গেছে, এখানে একটা বিন্দু দিয়ে গেছে, এখানে একটা বিন্দু দিয়ে গেছে দেখছো? এইটা আরও হয়তোবা বাড়তি থাকলে may be আরও একটা দুইটা বিন্দু দিয়ে যেতে পারত but minimum দুইটা বিন্দু দিয়ে গেছে না? এই জন্য আমরা এই রেখাটাকে নাম দিব হচ্ছে ছেদক ছেদক তারপর সেইটা দুই বা তার বেশি সংখ্যক আহ দাগ দিয়ে গেছে। আচ্ছা তোমরা এইযে নাফিজ জাকাই জাকিয়া লিখছো যে বুঝতে পারলাম না কোন জিনিসটা বুঝতে পারলে না আমাকে একটু please লিখে জানাও তাহলে আমি হয়তোবা topic টা একটু repeat করতে পারি কি বুঝতে পারলে না একটু লিখে জানাও আর ও comment করার পর আবার অন্য কেউ প্যাচাল পাইরো না সেখানে comment উঠে চলে যাবে। এবার বলি স্পর্শ কি জিনিস দেখো স্পর্শক হচ্ছে যে একটা বিন্দু দিয়ে যাবে তার মানে দেখো যদি আমি ঠিক এইরকম একটা point এ ধরো এইরকম একটা point এ একটা point একদম সুন্দরভাবে scale দিয়ে। এইভাবে একটা দাগ দেই এই যে এভাবে একটা বিন্দু দিয়ে গেল না সেটা? তখন এটার নাম আমরা বলব স্পর্শক তাহলে খেয়াল রাখতে হবে যে স্পর্শক মানে সেটা, just একটা বিন্দু দিয়ে যাবে আর ছেদক মানে হল সেটা দুই বা তার বেশি সংখ্যক বিন্দু দিয়ে যাবে । কেমন? তো এইটা হচ্ছে আমাদের ছেদক ও স্পর্শক এর মধ্যে basic difference তো এবার চলো আমরা দেখে ফেলি কিভাবে differentiation এর সাহায্যে আমরা ঢাল বের করে ফেলতে পারি OK? differentiation এর সবথেকে যে interesting জিনিস টা আসে সেটা হল যে এটা দিয়ে ঢাল বের করে ফেলা যায় খুব সহজে তাহলে চলো আমরা দেখি কিভাবে তুমি সেই কাজটা করতে পারো। আচ্ছা প্রথমে আমরা একটা graph আঁকি খুব মনোযোগ সহকারে খেয়াল করবে এটা । একটা graph আঁকলাম মনে করো graph এ এটাকে বললাম আমি xxx আর এইটা কে বললাম আমি yxx আর graph টা suppose একটা r bittery একটা graph আঁক r bittery মানে হচ্ছে যে কোন ধরণের।

তুমি এই point এর নাম দাও হচ্ছে a point suppose আর এই point এর নাম দাও হচ্ছে b point এবং এই graph এর কিন্তু একটা সমীকরণ আছে, সমীকরণটা ধরলাম আমি y equal to f of x suppose এই graph এর সমীকরণ হচ্ছে y equal to f of x তো মন দিয়ে দেখতে বলছি আমি প্রথম কথা হচ্ছে এই a থেকে তুমি একটা দাগ দাও এই যে এই বরাবর একটা দাগ দাও আবার b থেকেও তুমি একটা দাগ দাও। এইযে সেই দাগ টা আমি দিলাম। তাহলে বলতো এইটুকু জায়গা এই যে এইটুকু জায়গা, এইটুকু জায়গা বলতে x অক্ষ বরাবর পরিবর্তন বোঝাচ্ছে না? মানে হলো তুমি যদি a থেকে just b তে সরে যাও, তাহলে x অক্ষ বরাবর যে পরিবর্তন টা হইছে সেই পরিবর্তনটা হচ্ছে এই x অক্ষ বরাবর বড় মান minus x অক্ষ বরাবর আদি মান এবং এইটাকে নাম দিতে পারো হচ্ছে delta x clear?

আচ্ছা ওই যে নাফি জাকিয়া মনে হয় লিখেছে যে clockwise আর anti-clockwise ঢালের মান বের করার সময় সে মনে হয় বুঝতে পারে নাই আচ্ছা ঢাল যখন বের করতে হবে always remember আমি last বার বলে দিচ্ছি always remember যে প্রথমে যার ঢাল বের করতে হবে, তাকে তুমি মনে করো আকঁলা আকাঁর পর কী করবা দেখবা ওই রেখাটা যেখানে ছেদ করেছে তার ডান দিক হচ্ছে positive আর তার বাম দিক হচ্ছে negative এরপরে যে বিন্দুতে সে ছেদ করেছে যে বিন্দুতে,

যে বিন্দুতে ছেদ করলো তার ডান দিক হচ্ছে positive তার সাথে anti-clockwise কোণটা হচ্ছে আমাদের theta সেটার tangen হচ্ছে ঢাল। এখন এখানে যেটা বলছিলাম যে x অক্ষ বরাবর যেমন পরিবর্তন আছে তুমি same ভাবে কিন্তু y অক্ষ বরাবর ও পরিবর্তন বের করতে পারবা তো এখান থেকে y অক্ষ বরাবর দাগ দিলাম আবার এখান থেকেও আমি y অক্ষ বরাবর দাগ দিলাম। এইযে তাহলে বলতো এইটুকু কি বুঝাবে? এইটুকু কিন্তু আমাকে বুঝাবে delta y তারমানে a থেকে তুমি যখন b point এ চিন্তা করছ যে a থেকে b তে সরে গেছি আমি, তখন x অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে del x আর y অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে delta y তাহলে এইবার আমি একটা কাজ করতে চাই এখান থেকে একটা দাগ দিই এই বরাবর। আর এখানে তো already একটা দাগ আগে থেকেই দেওয়া আছে খেয়াল করবা কিন্তু এই দাগের বলতো এইটুকু জায়গা আমাদের delta y এবং এইটুকু জায়গা কিন্তু অবশ্যই বুঝতে পারছ delta x তাহলে বলতো আমি যদি শুধুমাত্র খেয়াল করবা কিন্তু আমি যদি শুধুমাত্র delta y by delta x নির্ণয় করি delta y by delta x নির্ণয় করি, এইটা বলতে আসলে কি বোঝায়? এইটা একটু আমাদের বুঝতে হবে যে delta y by delta x is equal to কি হবে? তো তার জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হল a আর b কে যোগ করে দিতে হবে just আমি a আর b কে যোগ করে দিতে চাই। Hello আসালাম ওয়ালিকুম। ওয়ালায়কুম আসলাম কেমন আছেন আপনি? এইতো আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? জি আমিও খুব ভালো আছি। আপু আমি কিছু বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম, জি বলেন। আমি আসলে জানতে চাচ্ছিলাম বাংলাদেশের কৃষি যেই যে দিকটা আছে কৃষির যে বিভিন্ন দিক আছে এইসব সম্পর্কে অনেক কিছুই জানতে চাচ্ছিলাম আপনি কি আমাকে এই সম্পর্কে বিস্তারিত কিছু জানতে, বলতে পারবেন? জি আমি চেষ্টা করবো আমি আসলে কৃষি খাতের দিক থেকে খুব একটা বেশি অবগত না কিন্তু যতটুকু আমি জেনেছি আমি আপনাকে আহ জানানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে আমাদের দেশের, আহ বর্তমানে যারা কৃষক আছে তারা খুবই পরিশ্রমী বলা যায় তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন আমাদের জন্য খাওয়ার, উৎপাদন করে থাকে এবং তা সরবরাহ করার জন্য, অনেক লোক কাজ করে আহ এর পাশাপাশি কিন্তু আহ কৃষি খাদ থেকে আমাদের দেশে ভালো আহ একটা, অর্থ উপার্জনের একটা মাধ্যম হচ্ছে এবং দিন দিন আমার মনে হয় এটা আরও বাড়ছে তো এই বিষয়ে আপনি কী বলেন?

আর আমাদের কৃষকদের কীরকম কি profit বা আহ কৃষকদের কীরকম benefit হচ্ছে সে সম্পর্কে আসলে আপনি কেমন ধারনা আছে আপনার আপনি কী জানেন সে সম্পর্কে? জি আমি যতদূর জানি আহ মনে হয় কৃষকদের তারা যতটুকু পরিমান, তারা অর্থ পাবে সে পরিমান অর্থ মনে হয় তাদেরকে দেওয়া হয় না এটা, এটা আসলে খুবই খারাপ কারণ তারা পরিশ্রম করে, করে বলেই আমরা কিন্তু যারা বাহিরে আছি আমরা যারা উৎপাদন করি না তারা কিন্তু খেতে পারছি তারা যদি না করতো হয়তো বা আমাদের অন্য,

দিক থেকে নিয়ন্ত্রন করে আনা উচিৎ। জি আপু আপনি যেটা বললেন আসলে নেহ্য মূল্য হ্যাঁ আসলে তাদেরকে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাদের নেহ্য, নেহ্য মূল্য দেওয়া হচ্ছে না।

এই খাদ্য সামগ্রী যোগান দিতে হবে সেক্ষেত্রে আমাদের প্রচুর অর্থ ব্যায় হবে এবং বর্তমানে যে অর্থনৈতিক আয় হচ্ছে সেই আয় গুলো ও হবে না আপনার কি একই ধারনা হচ্ছে আমি যেগুলো বলতেছি। জি জি আমি সম্পূর্ণ আপনার সাথে এক মত যদি আমাদের দেশে কৃষকরা কৃষি কাজ ছেড়ে দেয় তখন আমাদের বাধ্য হয়ে বাইরের দেশ থেকে হচ্ছে খাওয়ার সংগ্রহ করতে হবে যার ফলে আমাদের আরও,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

জি বর্তমানে আমি একটা জিনিস দেখলাম যে আমাদের বাংলাদেশের যে এক খাদ্যর যোগান আরকি ধরেন আপনি আহ চাল, চাল থেকে শুরু করে চাল, ডাল, তারপর বিভিন্ন শাক সবজি সব কিছুই কিন্তু আমাদের দেশেই উৎপাদন হচ্ছে এবং সবকিছুর যোগান ই আমরা নিজেরাই দিচ্ছি তো সেইক্ষেত্রে আমাদের আহ কৃষক দের যেই মুনাফা বা কৃষকদের যেই আহ লাভ, দেওয়া দরকার সেই তুলনায় তারা কিছুই পাচ্ছে না সেইখেত্রে আমাদের সরকারের কী পদক্ষেপ নেওয়া দরকার? জি তারা তো এক হচ্ছে তারা উম সেই ন্যায্য মজুরিটা পাচ্ছে না দ্বিতীয় হচ্ছে আমাদের যে কৃষির জমি, কৃষির জমির সংখ্যা ও দিন দিন কমে যাচ্ছে মানুষ এখন সামান্য টাকা, আহ হাতে থাকলে তারা হচ্ছে চিন্তা করে বাড়ি টাড়ি করার তো সেক্ষেত্রে আমাদের এই হয়ে হয়ে করে আমাদের কি হচ্ছে কৃষি জমি টাও কমে যাচ্ছে কৃষি জমি কমে যাওয়ার কারে কৃষির একটা বিরাট,

আম~আমাদের দেশ আমাদেরও দায়িত্ব আছে দেশের জন্য কাজ করার তো সবারই উচিৎ একটা ভালো দেশ করার জন্য ভালোভাবে কাজ করার। জি আহ আপনি, আপনি কি একটা খবর শুনেছিলেন কিছুদিন আগে আমি একটা খবর শুনেছিলাম যে জাপানে যেসব কৃষকরা কাজ করে আহ তারা কি করে তাদের খাওয়ার গুলো, তারা তাদের দেশের কেই বেশি দামে বিক্রি করে কিন্তু বাহিরের রাষ্ট্রে কম দামে বিক্রি করে এতে করে হয় কি তাদের যে কৃষক, কৃষকরা কাজের প্রতি উৎসাহ হয় এবং আহ তারা, উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করে তো সেইক্ষেত্রে তাদের দেশের চাহিদা ও পুরন হচ্ছে এবং পাশাপাশি তারা বাহিরে রপ্তানি ও করতে পারছে আমাদের দেশে ও যদি এইরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কেমন হয়? জি এটা তো খুবই ভালো পদক্ষেপ আসলে বাহিরের দেশের মতো আমাদের দেশে সরকার কেন এসব চিন্তাভাবনা করে না সেটা আমি জানিনা হয়তো বা আমাদের দেশের মানুষগুলার জন্য আমাদের দেশে মানুষগুলা একটু, কিছু বেতিক্রম হলেই তারা হচ্ছে গণমাধ্যমের কাছে বিভিন্ন খারাপ আলোচনা ছড়ায় তো সেইক্ষেত্রে বাহিরের সাথে তাল দিয়ে আসলে সবসময় চলা যায়না, কিন্তু তারপরও আহ পরিস্থিতির কারনে চলতে হয় এখন জাপানে যেটা হচ্ছে আপনি চাই যে আমাদের দেশেও যদি হয় এটা, এটা খারাপ হবে না এটা ভালোই হবে এতে করে আমাদের কৃষি, শ্রমিক যারা আছে তারা তাদের নেহ্য মজুরি পাবে তারা কাজ করার আরও উৎসাহ পাবে। আরেকটা জিনিস দেখছেন? যে বর্তমানে আমাদের দেশে কিন্তু আহ কৃষি জমি কমে যাচ্ছে ঠিক আছে সেই জায়গায় শহর অঞ্চল হচ্ছে বিভিন্ন বাড়ি ঘর হচ্ছে building হচ্ছে তো সেই তুলনায় কিন্তু আহ বর্তমানে বাড়ির ছাদে অনেকেই নিজেদের মতো করে বাগান করছে এবং কৃষি কাজ শাক সবজি বিভিন্ন জিনিস চাষ করছে তারা ছাদের মধ্যেই।

এইভাবে যদি দিন দিন বৃদ্ধি পায় শহর অঞ্চলের মধ্যে এভাবে চাষ বাস এবং উম আপনি যেটা বললেন যে কৃষি কাজটা যদি ছাদের ওপরেই বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আমাদের দেশে কেমন উন্নত হতে পারে? জি আসলে ছাদের ওপরে যেটা করা হয় সেটা সম্পূর্ণ নিজের জন্য সেটা ওরকম বড় পরিসরে হয়না বৃথায় এটা মানুষ বাণিজ্যিক ভাবে কাজ করার সুযোগ টা তেমন পায়না কারন, খুবই অল্প পরিসরে জায়গাটা হয় এখানে যা উৎপাদন হয় সব নিজের জন্যই ব্যায় হয়ে যায় আমার মনে হয় কারন আমার বাবা মা ও আহ ছাদের মধ্যে তারা বিভিন্ন আহ সবজি, ফল, এগুলা রোপণ করার চেষ্টা করছে এবং পরিচর্যাও করে এতে করে দেখা যায় যা উৎপাদন হয় আমরা ভোগ করি এবং পাশাপাশি আমাদের আত্মীয় সজনের দিয়ে তারপরে আমরা ভোগ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যদি আমাদের দেশে যদি এটা আহ বিশেষ করে শহর অঞ্চলে এটা যদি বৃদ্ধি পায় আর নিজেদের টা নিজেরাই চলুক এতে করে ভালো হবে আমার, হ্যাঁ আরকি নিজেদের যোগান এর চাহিদা টা নিজেরাই পুরন করতে পারছে ধীরে ধীরে।

এটা আসলে আমাদের দেশে আহ সব মানুষদের যদি এরকম চিন্তা ধারা থাকতো তাহলে আসলে আমাদের দেশে এতো সমস্যা হতোনা সব জিনিস নিয়ে এসব কৃষি খাদ টাই আরকি বেশিরভাগ ক্ষেত্রে কৃষি খাদের দিকেই,

জি এবং এর পাশাপাশি আমাদের কৃষি শ্রমিকের পাশাপাশি যারা কৃষি নিয়ে পড়া লেখা করছে কাজ করছে আহ তাদেরও উচিৎ বাহিরে কেমন হচ্ছে বাহিরের সাথে মিলিয়ে,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

হ্যাঁ, এ~এছাড়া আমাদের দেশে কিছু research center আছে কৃষি আরকি agriculture and research center যেটা কে বলে এগুলা আছে কিন্তু সে তুলনায় আরকি আমাদের দেশের যেই শাক সবজি কৃষি, খাদের যে উন্নত সেই উন্নত হচ্ছে না আপনি একটা জিনিস খেয়াল করবেন বাইরে যেমন দেশ আছে যেমন ভিয়েতনাম তারপরে জার্মানি আরও কিছু কিছু দেশ আছে এরা কৃষি খাদে যেভাবে, Research করে যেভাবে এটাকে উন্নত করে সে তুলনায় আমাদের দেশ কোনো কিছু তেই অগ্রসর হচ্ছে না। জি এটা আমাদের জন্যে আসলে দুর্ভাগ্য যারা এখানে কাজ করছে তারা তাদের উচিৎ এটা আসলে নিয়ন্ত্রনে আনার কারন দেশটা তাদের শুধু সম্পূর্ণ একা তো সবার পক্ষে সম্ভব না। আর সবারই মিলে ঝিলে কাজ করতে হবে যারা এই কৃষি টা নিয়ে কাজ করছে তারা তাদের উচিৎ এটা কীভাবে আরও বৃদ্ধি করা যায় আকিয়াবে আরও আধুনিক করা যায় আধুনিক উপায় কৃষক দের, সুবিধা দিয়ে কাজটা আদায় করে নেওয়া যায় জি জি সেক্ষেত্রে কি খাদের মধ্যে বিভিন্ন কৃষক দের সহযোগিতা করা, কৃষক দের যেসব দ্রব্য যেমন সার, কীটনাশক, এইসব জিনিসের দাম কমানো, এগুলা আসলে সম্পূর্ণ সরকারের ওপরে নির্ভর করে সরকার আহ যদি চায় সরকার কিন্তু কৃষক দের কে একবারে উপরে তুলে ফেলতে পারে। জি আর সেক্ষেত্রে আমার যেটা মনে হয় আহ আমি জানিনা আমার বেক্তিগত মতামত হচ্ছে যে সরকার হয়তো ভাবে আহ কৃষক দের যদি বেশি আহ মজুরি দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তারা যদি কাজটা আর পরবর্তীতে না করে এর জন্য হয়তো বা উনি বুঝে শুনে করেন এটা সম্পূর্ণ আমার বেক্তিগত মতামত এ বিষয়ে আপনি কী বলেন? আহ আসলে বেশি মজুরি বলতে কি আপনি একটা জিনিস দেখেন যখন আপনি যেখানে বেশি আহ লাভ পাবেন তখন আপনি সেখানেই যাবেন যেমন একজন কৃষক যখন কাজ করে মজুরি পায় একশো টাকা, কিন্তু সেই তুলনায় সে যদি একটা বাহিরে যেকোনো একটা আহ rose, rose হিসেবে কাজ করে সেক্ষেত্রে সে যদি দুশো টাকা পায় তখন সে বাহিরে সেই কাজটা করবে। কিন্তু সে যদি তার কৃষি কাজ টা করেই দুইশো টাকা পায় তখন সে বাইরের কাজ টা করবে না বলবে যে আমার নিজের কাজ কৃষি কাজ তখন সে কৃষি কাজ তাই করবে এটা আসলে আমার মতামত এটা, তা আপনার কি মনে হয় যে আসলে কি এটা ঠিক নাকি? সেই সেই আপনি একদম ঠিক কথা বলেছেন আহ আমাদের দেশের কিছু মানুষ যারা হচ্ছে বাহিরে কাজ করছে বাহিরে, বাহিরের দেশে আহ যারা একটু, আহ কম শিক্ষিত তারা কি হয় তারা কি করছে এখন বাহিরে গিয়েও কিন্তু কৃষি কাজই করছে কিন্তু কৃষি কাজ করে তারা বাংলাদেশের তুলনায় বাসি টাকা উপার্জন করছে কিন্তু তারা বাংলাদেশে,

জি জি ঠিক এটাই আমি আপনাকে আসলে বোঝাতে চাচ্ছিলাম যে আসলে আমাদের দেশেই যদি বাহিরে যেই কাজ গুলা করতে আমাদের দেশের লোক গুলো যাচ্ছে সেই কাজ গুলো যদি আমাদের দেশের শ্রমিকরা আমাদের দেশে কৃষকরা সেই মজুরি পেতো, তাহলে তারা সেটার জন্য বাহিরে যেতোনা তারা আমাদের দেশেই করতো। জি আবার আমাদের দেশে কিছু লোক আছে যারা নিজ~নিজের দেশে হচ্ছে খেটে খাবে না কিন্তু বাহিরে গিয়ে ঠিকই খেটে খেতে তারা কোনো দ্বিধা বোধ করেনা এটা আসলে, কিন্তু ওটা যার যা বেক্তিগত ব্যাপার এখানে আসলে আমাদের পদক্ষেপ না নেওয়া টাই ভালো। জি এটা ঠিক বলছেন আসলে আহ সব মানুষ তো আর এক হয়না যে যেরকম সে ওরকম চিন্তা ভাবনা করেই কাজ করে।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 ঠিক আছে ভাইয়া আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আশা করি আপনি আপনার আসে পাশে লোকদের সাথে কৃষি ব্যাপারে অবগত করবেন এটার উপকারিতা তাদের কে জানাবেন। জি আপু অবশ্যই আপনিও আপনার আসে পাশে যারা আছে এবং আপনার পরিবারের সদস্য সবার সাথেই এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন কীভাবে কৃষি কাজটাকে উন্নত করা যায় দেশে সেই বিষয়ে চিন্তা ভাবনা করবেন। জি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ।

Hello হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস বাবু কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই যে আমি জিৎ বলছি। হ্যাঁ হ্যাঁ, মনে পরেছে? হ্যাঁ, হ্যাঁ মনে পরেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে meet হয়েছিল job fair এ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মনে পরেছে। আগামী বছর। হ্যাঁ। আমরা meet করেছিলাম ওই একটা, এ job ছিল না engineering এর job হ্যাঁ, হ্যাঁ। ওইটাতে। Group P এর ওইখানে।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 মনে পরেছে, মনে পরেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি করবো দাদা ওইটা করার পরে তো আপনি তো আসলেন না ob join করতে। আমি করে নিয়েছি আর করার পরে, যে ভোগান ভোগিয়েছে, মাথা খারাপ করে দিয়েছে। ওখানে বলেছে কিছু আর interview. nterview হওয়ার পরে হয়েছে কিছু আর। ওহ, মানে, interview টার মধ্যে কি হয়েছিল? আরে, আমি তো, আমার তো লাগনোতে পুরনো company আছে, ভালো কাজ করাবে। তারপরে বুঝতে পেরেছি কি ওই company টা একদম নতুন ছিল। নতুন ছিল company টা? মানে। একদম নতুন company sector five এ ভিতরে একটা building এ চারটে room ভাড়া নিয়ে আমাদেরকে ডেকে ছিল। আর, যেমনি TCS company হয়, wipro company হয় হ্যাঁ। ওদের থেকে কাজ হয় না data entry ওদের থেকে ওরা কাজ নেয়। ঠিক আছে? আর আমাদেরকে রেখে ওই সব কাজ করাত system এর উপরে। ওহ, আচ্ছা আচ্ছা। Project গুলো যে আসতো। মানে ছোটো ছোটো project বড়ো বড়ো project তো ওরা নিজে করত। আর ছোটো project যেমনি ধরে নাও, কি দুজন থেকে চার দিনে হয়ে যাবে। চারজন থেকে দশ দিনে হয়ে যাবে। ওরকম project ও আসতো। তাই, আমার কি লাগল, যে বড়ো company আছে নিজের project আছে। তারপরে interview, interview হয়েছে, খুব ভালো হয়েছে, দশজন এসছিল interview তে। এইখানে বলল কি চারজন select হয়েছে। আপনারা চারজন job করবেন। ঠিক আছে। Job করবো ভালোই আছে। তারপরে হম কথা মাইনের কথা হলো বললো starting এ আছে তাই জন্য আপনাদেরকে বারো হাজার টাকায় রাখবো ছ মাস আপনাদেরকে contraction base রাখবো ছ মাস আর যদি আপনারা ভালো করে করেন তাহলে আঠেরো হাজার টাকা হয়ে যাবে। আমাদের ঠিকই আছে আঠেরো হাজার টাকা হবে তার পরে এক বছর পরে আপনার mediclaim LIC সব কিছু হবে। আর আপনার salary পঁচিশ হাজার টাকা ভালোই আছে। উম ঠিক আছে এক বছর কি আছে ভালো অত মানে tough interview হয়েছে মানে দশ জনের সাথে চার জন এসছে মানে ভালোই আছে তারপরে office এ গেছি আমি বলি মা গো। একটা cabin এ একটা মানে যে supervisor ছিল ও একটা DD একটা security আর পাঁচটা computer ছিল। আচ্ছা এরকম কি office আছে যে এরকমই এত ছোটো বলে না এটা আমাদের নতুন center আছে একটা বড়ো office অন্য জায়গায় আছে কি বলবো একদম ফাটিয়ে দিতাম ওরাও happy ছিল যা কাজ আসছে তাড়াতড়ি করে দিচ্ছে। দশ পনেরো কুড়ি দিন পঁচিশ দিনে চারটে project আমরা শেষ করে দিয়েছি। তার পরে দেখছি। কাজ বাজ নেই চুপচাপ বসে আছে ওরা বলছে না এখন কাজ আসেনি তো তোমরা এত তার তারি কাজ করে দিয়েছো দু মাসের কাজ তোমরা কুড়ি দিনে শেষ করে দিয়েছো। তাই জন্য company happy আছে তোমাদেরকে একটু rest নিতে বলেছে। ভালো তারপরে আমরা যেতাম একটু মানে এই সেই করতাম paper work করতাম চা ফা খেতাম room এ আড্ডা গল্প করতাম কেন এইখানে যে system ছিল ওইটাতে ফেইসবুক online media কিচ্ছু ছিল না। হ্যাঁ, তারপরে প্রথম মাসে মাইনেটা আমাদেরকে দিয়েছে। বারো হাজার টাকা তারপরে second মাসে দুটো project করলাম আবার তারপরে বলছে কি তোমরা কাজ করবে না গল্প করছো এখানে গল্প করার জায়গা হঠাৎ মানে একটা mood টা উল্টো হয়ে গেছে ওদের আমি বুঝতে পারলাম না যে নিজে ওরা কাজ তারপরে বলছে এরকম ব্যাপার তারপরে next মাসে আমরা চার জনের দু জনকে সরিয়ে দিয়েছে। দু জন আমরা থাকলাম reason টা দিলো কি মানে behaviour ভালো না মানে কাজ অনুযায়ী ওদেরকে আমরা main building এ বললাম main building এ দিলো না। তারপরে ঠিক আছে আমরা দু জন আছি second month এ আর একটা দু টো project আসলো তারপরে মাইনেটা দিলো দশ হাজার তারপরে আবার third month এক তারিখে গেছি দেখতে তালা মারা। মানে বন্ধ হয়ে গেছিল। boss কে phone করছি হ্যাঁ তালা মারা boss কে phone করছি mobile switch off আসছে। দিদি ভাইকে কে phone করছি তাহলে দিদি ভাই যে কাজ বাড়ির দিদি ছিল বলছে দাদা ভাই আমি তো নিজে জানি না আমি তো নিজে এসে ভোর বেলা সাতটার সময় ঘুরে গেছি দেখছি সব কিছু তালা বালা change হয়ে গেছে। আমার কাছে চাবি ছিল কিছুই কাজ করছে না দেখো কি হয়েছে আমি আপনাদের জানাচ্ছি। ওহ তারপরে security কে করলো কি ওরা ঢোকার পরে যে deposit দিয়েছে তারপরে মাইনেই দেয়নি দু মাস মাইনে দেয়নি third month যে owner আছে ও কি করলো তালা মেরে নিজে তালা মেরে দিলো বললো বাদবাকি যখন টাকা দেবে তাহলে আমাদের যা বাবা এটা কি হয়েছে এটা তো এরকম company ছিল। rent দিতে পারছে না টাকা দিচ্ছে? তারপরে অন্য জায়গায় কাজ করছি একটা IT form এ আসে তাহলে আমাদের কি যে হবে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ এখন ছোটো ছোটো company খুলছে frowd করছে এই রকমই অনেক কিছু করছে মানে ওরা নিজের কাজ কিচ্ছু ছিল না। অন্যদের কাজে বসে বসে এটা করছিলো। অন্যরা কাজ দিলে তাহলে করবে। মানে আমাদের এটা যে নতুন নতুন বড়ো বাপের ছেলে গুলো থাকে তো হ্যাঁ ওরা মানে ভেবে ছিলো কি আমরা নিজে একটা কেন কি যে boss টা ছিল যে আমাদের briefing করেছিল তো ভদ্র ছেলেটা একটা ওই একুশ বাইশ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 এটাই হয়েছে এরকমও হয়? হ্যাঁ, তারপরে কোনো মাসে এমনি ভালো হয়েছে কি আমাকে টাকা দিয়ে গেছে দু মাসের একবার বারো হাজার টাকা দিলো, আর একবার দশ হাজার টাকা দিলো। Minimum ভাড়াটা তো বেরিয়ে গেলো ওই আর কি দু মাসটা খারাপ গেলো। কিন্তু কিছু করার নেই বেঁচে গেছি। কপালটা ভালো ছিল বেঁচে গেছি। হ্যাঁ তুমি তো payment টা পেয়েছিলে তুমি বেঁচে গেছো না হলে তো payment টাই পেতে না।

তো payment টাই পেতাম না মাইনেটা দিয়ে দিয়েছে। কোনো document টকোমেন্ট আমি দিইনি বেঁচে গেছি না হলে ওটাও খারাপ করে দিতো ওরা হ্যাঁ, এই জন্য বলছি বেঁচে গেছি ভাই অনেক ভালো করে ফাঁসতাম না হলে~ হ্যাঁ এটাই তো ভালো কাজ হয়েছে যে তুমি payment ফেমেন্ট পেয়ে গিয়েছিলে তারপরে অল্প কিছু পেয়েছো অবশ্য। হম কিন্তু তাও তুমি ঠিক বেঁচে গেছো কিন্তু অন্য অন্য জায়গায়, ওটাই আছে কি দু মাস ওখানে যখন কাজ করেছি ভালো করে খুঁজেছি আমি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 যে তোমরা যাকে লাগবে ও CV drop করবে CV drop করার পরে যদি লাগে তাহলে ঢুকিয়ে নেবো। ওটাই যেই এখানে হয়েছে ফট করে ওখানে CV ফেলেছি CV ফেলেই join করে নিয়েছি। না হলে তো চলে যেত আমার ও ভালো ভালো ভালো আমার তো বলো না আমার একটা কাজ করছিলাম করতে করতে এখন ছেড়ে দিয়েছি, দিয়ে একটা আর একটা কাজে ঢুকছি। আহ কাজটা করেছিলাম বলতে গেলে যে delivery boy হয় না যে, এখন যে online কিছু কোনো কিছু product কিনলে delivery করে আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা খুব ভালো চলছে নিজের গাড়ি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ নিজের গাড়ি ছিল। তো ওই গাড়ি নিয়ে করতাম তো আমি ভেবেছি ওটা আমাকে permanent করে দেবে কাজটা। permanent এর profit টা এটাই যে

আর extra তোমার তেল খরচ দেবে যে আহ এতো ছোটাছুটি করছো গাড়ি নিয়ে সেই গাড়ির তেল খরচটা ওরা দেবে তো ওটা permanent এর জন্য। হম হম হম আর যারা হচ্ছে কি এমনি local ঢুকবে তাদের হচ্ছে কি তোমার কুড়ি টাকা করে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 কিছু দিন কাজ করো তো অনেক দিন কাজ করেছি ধরো দু তিন মাসের ওপর কাজ করতে বলছি তো permanent করছিলো না। তো আমি ভাবলাম যে permanent করতে বলছি সেটা করছে না যেহেতু আমার তো নিজের problem হচ্ছে না। একটু অসুবিধার মধ্যে পরে যাচ্ছি যে দিন। হম হম হম যে দিন দশটা আসছে আমার দশটার টাকা নিতে হচ্ছে। তারপরে আমার গাড়ির তেল খরচ ও উঠছে না তখন। এবারেতে problem হচ্ছে ওই জন্যে আমি অনেক request করার পরেও দেখছি যে ওরা করছে না। তো আমি ওটা বললাম যে আমি এ কাজটা করবো না যেহেতু আমার অনেক ঘটতি পরে যাচ্ছে যে গাড়ির তেলটাও পরে যাচ্ছে নিজের যে সারাদিন কাজ করছি সেটাও উঠছে না।

তাদেরকে loan provide করা তার জন্য এটা এ করেছি। বাড়িতে বাড়িতে গিয়ে, হম গাড়ি নিয়ে যেতে হবে সেটা ওখানে same problem নয়। ওই গাড়ি নিয়ে যেতে হবে সেখানে তাদের বাড়িতে ধরো সে loan নিতে চায় তো সেখানে তোমাকে approve করে দিয়ে আসতে হবে টাকা, টাকা দিয়েও আসতে হবে। এই document কাজ আছে আর কি। তো ওটাই করছি এখন ওটাও এখন দিচ্ছে ধরো বারো হাজার টাকা দিচ্ছে আর ওখান থেকে তেল খরচটা দেয় আহ পাঁচ হাজার টাকা মতন প্রতি মাসে দিয়ে দেয়া extra এটাই চলছে এখন মোটামুটি অল্পর ওপর থেকে যাচ্ছে। permanent না হলে কিছু কাজ হয় না ভালো। কারণ ওটাও না না হয় না কিন্তু ওই যে delivery boy ওটাও ভালো কাজ ছিল যে মানে Permanent হলে ওটার মাইনে ফাইনে ভালো ছিল। তো এখন যেটা করছি এটা better হচ্ছে কারণ হচ্ছে এটা হয় তো বেশি সময়ও লাগে না। আর আমার office time ও তেমন bank এর কাজ মানে office time এগারোটা আগে ঢুকলাম চারটের সময় আসলাম হম bank এর কাজের মধ্যে পরে থাকলাম। কোনো অসুবিধা হচ্ছে না AC ঘরেতে আছি ঠান্ডা ঘর কোনো problem হচ্ছে না। আর দেখা যাক, খুব tough হয়ে যায় যদি না বুঝতে পারলে খুব tough হয়ে যায় হ্যাঁ হম হম দেখো এখন, এখন তো কাজের ব্যাপার তো খুব খারাপ তো এখন হুটহাট করে কাজ পাওয়াও যাচ্ছে না। করতে তো হবে কোনো কাজ না হলে আর চলবে কি করে? করতে তো হবেই। হ্যাঁ, second chance মানে second thought ভাবারই নেইকি, কি করতে হবে? করতে হবেই এটা আছে। ভালোই করেছো কোনো ভুল কাজ করোনি তুমি। হ্যাঁ ওই, কিন্তু ঠিকই আছে ওই দেখো এই সব কাজও ভালো আছে। কেন এখানে কি আছে তোমার নিজের আছে কথাটা।

থেকে এটা ভালো। হ্যাঁ minimum কি আছে যে তুমি মাসে যদি ভালো করে খাটো তাহলে কুড়ি পঁচিশ হাজার টাকা তো এসেই যাবে আমাকে লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরে সবাই সব রকম কাজ করলে তবে তো হবে তাই না? হ্যাঁ না করলে তো তুমি বুঝতে পারবে না যে কি কবে কোথায় আছে না আছে করবে তাহলে তো বুঝতে পারবে। হম হম বুঝতে পেরেছি। না না ভাই ভালো কাজ আছে ভেবে লাভ নেই এটা এ সব ভেবে লাভ নেই ভালো কাজ আছে এটা। এটা তো ভালো কাজ আছে এটা দেখা যাক তাই আমার একটা ভাই কাজের খোঁজ করছে তা আমিও ভাবলাম যে কোথাও ঢুকিয়ে দেবো আমার পাশে তো সে তাকে ওখানে এখন, ওখানে এখন interview চলছে না বা এখন কোনো কাজ আহ ছেলে নিচ্ছে না। তার জন্যে একটু problem হচ্ছে আমি ভাবলাম হয় তো ওকে ঢুকিয়ে নেবো কিন্তু এখন problem যে হচ্ছে না কোনো কাজ। তো সে চারি দিকে এখন apply করছে আর ঘুরছে। আমি সময় হলে আমি তোকে ঠিক ডেকে নেবো দেখছি যদি এখানে ছেলেটা নেয় তখন সঙ্গে সঙ্গে তোকে ডেকে নেবো এখন তো কাজের অবস্থা খুব খারাপ তো আর কিচ্ছু করার নেই। এখন নিজেদের ভেতরে ভেতরে নিতে হবে সব কিছু

মানে এটা ভাবারই নেই যে কি করে হবে? এটা আছে করতেই হবে। যাই হোক ভাই ভালো লাগলো কথা বলে দেখতে থাকিস করতে থাকিস। যদি আমার কাছে কোনো একটু নতুন খবর আসলে কাজ আসলে আমি বলে দেবো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তোমার কাছে খবর এলে কিছু কাজে আমাকে তাহলে জানিও আঁ okay ভাই okay রাখছি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে bye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 প্রথমে খুব সংক্ষেপে আমরা জেনে নেব যে bitcoin জিনিসটি কেন এল বা কী? bitcoin হল একটি pto currency কী জিনিস pto currency এর জন্য আগে currency বুঝতে হবে currency কী? যেমন আমরা জানি যে Indian rupees বা যেমন বাংলাদেশী টাকা currency এর দুটো তিনটে main~ main সবথেকে বড় issue আছে যেটা মানে সারা পৃথিবীর যে traditional currency বা আমরা হাতে যেটা rupees বা টাকা যেটা বলি, কী কী issue প্রথম সবথেকে বড় currency এর issue হচ্ছে